এবং একটি বড় অট্টালিকাও রয়েছে তাতে অনেক ছোট ছোট জানালাও আছে।

আঁকা একটি রাস্তায় কিছু মানুষ যাতায়াত করছে | এবং দুটি বড়ো গাড়িও দাঁড়িয়ে আছে।

একান্তি তে একটি মেএএয়ে কেদারায় বসে আছে কেদারার রং সাদা এবং তার পোশাকের রং কালোও ও বেগুননি।

এবং রাস্তার দুধরে কিছু ছোট বড় দোকানও রয়েছে। বৈদ্যুতিক তারও বয়ে গেছে।

এবং মেলার একপাশে বড় ও বাচ্চাদের দোলনাও বসেছে।

সে-ই জায়গাটা পুরো আলো দিয়ে ঘেরা।